আল্লাহ হাফেজ।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

জানিস আজ সকাল থেকে প্রচণ্ড বোর হচ্ছিলাম ভাবছিলাম কি করব কি করব তারপর হঠাৎ মনে পড়ল আমার কাছে তোর আমাজন প্রাইম আছে তালে কিছু একটা দেখি সেবারে স্ক্রল করছিলাম. করতে করতে দেখি হঠাৎ করে শাহরুখ খানের মুভি চোখে পড়ল. আর শাহরুখ খান তো আমার এমনিতেও খুবই ভালো লাগে, কিং খান ওর ওপরে তার কোনো কথা আমি তো পাঠান দেখলাম, পাঠান দেখছিলাম. বেশ ভালোই লাগলো. ওটা আমার যা দেখার ওয়ান টাইম মুভি খুব একটা ভালো না. মানে

পর শাহরুখ খানের কাম ব্যাক তো ঠিক আছে তারপর ওর VFX দেখলাম গ্রাফিক্স দেখলাম. প্রচণ্ড হাই কোল্ড. এমনিতে ফ্লপটা আমার খুব একটা ভালো লাগেনি. বাট কিছু বলা যাবে না. কারণ ওটা শাহরুখ খান. তো আমার ওই মুভির মধ্যে যে গানগুলো আছে, সেই গানগুলো তো আমার খুবই ভালো লাগলো. মানে বলার মতন না. আমি গানগুলো বেশ সকালটা বেশ আমার এই মুভিটা দেখেই কেটে গেল. আমার বেশ ভালোই লাগলো। তুইও রিসেন্টলি বলছিলিস না যে কি একটা মুভি না কোন একটা ওয়েব সিরিজ দেখলি? কোনটা যেন আমি না নামটা ভুলে গেছি একবার বলতো? আরে হ্যাঁ আমি রিসেন্টলি তো দেখছিলাম ওটা ব্যাক করি কিন্তু আমি তো আমাজন প্রাইম ইউজ করি না. আমি তো বেশি নেটফ্লিক্সটাই দেখি. আরে আমি একটা নতুন সিরিজ দেখছিলাম ডার্ক বলে. ভাই সেটা সেরা. তুই দেখলে তোরও মজা এসে যাবে. জানিস. ওটাতে তোর ফিউচার, প্রেজেন্ট পাস্ট কি করে মানে টাইম মেশিন এসবের ব্যাপারে সব বলছিল বেশ ইন্টারেস্টিং. ওটা একটা জার্মানির সিরিজ. পুরোটার সাবটাইটেল ইংলিস এও আছে. তো আমি তো দেখছিলাম আমার বোন ও দেখছিল. আমি তো সবে ফার্স্ট সেশন টা শেষ করলাম. আমারও বেশ ভালোও লাগলো ওটা এই তো কাল থেকে আমার সেকেন্ড সেশন দেখা শুরু করবো. তাছাড়া আমি ভাবছিলাম একটা নতুন মুভি ও দেখবো. ওই আদি পুরুষ না কি আছে না সবাই বলছিলো. ওই আদি পুরুষটা কেমন হয়েছে? এভাবে তো একবার নিজে থেকে দেখেই কেমন লাগে ওটা. সবাই বলছে নাকি ভালো হয় নি দিয়ে VFX টা কেমন হয়েছে নাকি রাম টামদের কিরকম একটা বানিয়ে দিয়েছে. তো খুব ইন্টারেস্টিং লাগছে. এগুলো শুনে আরো. যে কিউরোসিটিটা বেড়ে যাচ্ছে. দেখি যে কেমন হয়. তো তুই বল বোন. তুই দেখতে তো যাবি আদিপুরুষ এতো শুনেছি আদি পুরুষের ব্যাপারে যে দেখার মনটা উঠেই গেছে. এত বাজে বাজে কথা শুনছি ফ্লপ হবে. কোথায় নাকি রামকে জিসাস ক্রাইস বানিয়ে দিয়েছে. রাবনের নাকি টাটু হয়ে গেছে. এগুলো শুনে আর দেখার ইচ্ছা করছে না, অথেন্টিসিটিটাই চলে গেছে. কি না কি দেখবো এটায়. আমি তো যখনই টাইম পাই ছুটি হয় তখনই আমি নেটফ্লিক্স খুলে ওয়েব সিরিজ দেখতে স্টার্ট করে দিই, এখন আমি তো একটা ওয়েব সিরিজ নিয়ে তিন মাসই পরে ছিলাম, তারপর এখন আবার ডায়েট নিয়ে ডার্ক স্টার্ট করলাম তোর কথাটা শুনে.

কি আর হবে এই সাজেশন আমি আর জানি না কিন্তু তাও দেখে অনেক মজা পায়. দেখ আমি ডার্ক দেখিনি, কিন্তু ওরা যখন বলছি সেবারে মনে হচ্ছে শুনে একবার দেখতে হবে আর এমনি তো এখন তো কলেজ অফ আছে. তো দেখতেই পারি. অসুবিধা নেই. আমি রিসেন্টলি একটা ওয়েব সিরিজ শেষ করলাম. নেভার হ্যাভ আই এভার. আমি জানি না প্রচণ্ড পরিমাণে আমি ইনস্টাগ্রামে দেখছিলাম. এবার ওটা দেখলাম আমি চারটে সিজেন আছে এবারে অয়ে সিরিস এমনই একটা জিনিস যেটা শেষ করতে হবে. আমি দু দিনে চারটে সিসন শেষ করলাম. মানে সকাল থেকে রাত অব্দি সারাক্ষণ দেখেই যাচ্ছে. আমার মা বলছে কি দেখছিস তুই সারাদিন. আমি বললাম না না দাঁড়াও এটা শেষ করতে হবে. এটা শেষ করতে হবে. তারপরে আরেকটা আমাজন প্রাইমের রিসেন্টলি একটা দেখলাম ফার্জি. ওই নকল নোট নিয়ে আসলো মানে এত ভালো লাগলো ওয়েব সিরিজটা বিশ্বাস করুন না সেদিনকে ফার্জি দেখার পর আমাকে না হঠাৎ করে হাতে একটা দু হাজার টাকার নোট আসলো. আমি না রীতিমতন ভয় পেয়ে গেছিলাম. এটা কি আসল লোক নাকি ফার্জি ওই সারাক্ষণ দেখে না মাথার মধ্যে ওই সবই চলছে. আর কি বলবো? কিন্তু ওটাতে শাহিদ কাপুরের এক্টিংটা কি ভালো ছিল

পুরো ক্রেজি ম্যাড. আরেকজন পুরো লস তাকে. তার মতন করছে. এতো ভালো লেগেছে মুভিটা. যখনই আমার খুব স্যাড. খুব লোনলি ফিল হয়. আমি তখনই এই মুভিটা দেখে. মুভিটা না আমাকে প্রচন্ড পরিমাণে মোটিভেট করে যে যতই পারি সিচুয়েশন হোক না কেন তুমি সবসময় ওখান থেকে উঠে দাঁড়াতে পারবে তা আমি মুভিটাকে সাজেস্ট করবো সবসময় তুই কি জ্যাব উই মিট দেখেছিস দেখ জ্যাব উই মিট তো কে দেখেনি বল? মানে আমি তো হলেও দেখেছি, আবার বাড়িতেও চার পাঁচ বারের বেশি দেখা হয়ে গেছে. মুভি টা সত্যিই খুব ভালো. মানে সত্যিই অনেক শিক্ষাটাও দেয়. মানে দুটো ডিফারেন্ট ক্যারেক্টার মুভি তে কারিনা কাপুর আলাদা আর এদিকে সাহিত্য কাপুর আলাদা মানে দুজনে একদম খুব ভালো কমপ্লিমেন্ট করেছিল. কিন্তু মুভি ছাড়াও আই থিঙ্ক তো এটা পছন্দ হবে না. আমি যেরকম একটু অ্যানিমে দেখতে পছন্দ করি. তো আমি রিসেন্টলি না নেটফ্লিক্সে অ্যানিমে দেখছিলাম ডিম্যান্ড ক্লেয়ার বলে তো আমার তো বেশ মজা এনিমে দেখতে. সেটাতে ভাই

আগে তো বলিস না. আগে আমাকে পারমিতা ছিল না. ওর মেয়ে কত বলতো. আর অ্যানিমে দেখ. আর অ্যানিমে দেখ. কিন্তু আমার তো ইন্টারেস্টিং লাগতো না অ্যানিমে. কিন্তু এখন এসে লাগে অ্যানিমে কিন্তু ইন্টারেস্টিং হতে পারে, সুধু আমার বোন দেখ. ও সারাক্ষণ ওই

কী ড্রামা তো পুরোই মানে স্বপ্নর মতন হয়ে গেছে রোম্যান্টিক তো হই

যেটা লেগ ভালো ছিল. কিন্তু অতলেগ ইন্টারেস্টিং লাগেনি. যদি কেউ মানে ভালো করে বলে কোনটা ভালো হবে. অ্যানিমেটা আমি নিশ্চয়ই দেখবো. কিন্তু জ্যাব উই মিট তো আমি এটা যখন কথাটা উঠেছে. আমারও মুভিটা খুব ভালো লেগেছে. আর নেভার হাভ এ এভার আমি তো এত বড় ফান নেভার হাভ এভার. ইন্ডিয়া র আমেরিকা নিয়ে পুরো মিক্সচার ওটা. কিন্তু আমি বুঝতে পারছি না নেটফ্লিক্স মানে সব জায়গায় মাঝখানে LGBTQ প্লাস দিয়ে দেয়. মানে ঠিক আছে কয়েকটা জায়গায় ভালো লাগে. এবার একটা আনএক্সপেকটেড মিসড হয়ে গেল যে জন, দুজনকে ডেট করেছে, তারপরে নাকি মাঝখান থেকে চলে এসেছে. আর একটা মেয়ে. যে মেয়েটাকে পছন্দ করে. এত টুইস্ট গুলো দেখতে দেখতে মানে দেমাক পুরো খারাপ হয়ে

আমি টু বি অনেস্ট অত নেটফ্লিক্স অতকিছু দেখি না আমি হলাম অত OTT না আমি হলাম বলিউড টলিউড আমি বাংলা মুভিস ও প্রচণ্ড দেখি আমি কখন ও কখনই পুরনো দেভ জিতের মুভি গুল দেখি আমার বেশ ভাল লাগে যেমন হছে পাগ্লু শুনতে একটু কুইন্ট লাগে আজকাল কার জেনারেশনে এগুল আমার বেশ ভাল লাগছে যেমন পাগ্লু বল না তুমি আমার দেভ আর কয়েল এর সেই জরি টা তারপর আমার রিসেন্টলি আমার একটা গান খুব ভাল লেগেছে অরে মানভা রে সেটাও হছে জিত আর সুভস্রির একটা গান

তার সেই জাইগা থেকে আমার বাংলা গান খুব ভাল লাগে তারপর বাংলা অনেক ব্যান্ড এর অনেক গান আছে যেমন ফসেলস ফসেলস এর নাম এ তো কোনো কথা হবে না ফসেলস এর গান গুলো মানে শুনতে এত ভাল লাগে তার পরে হছে আর একটা নতুন অনেক গান আছে যেমন চন্দ্রবিন্দু ব্যান্ড এর গান আছে অনুপম এর গান আছে গান গুলো সুনলেও না একটা আলাদা ইয়ে লাগে যেমন আমরা যদি কখন ও কখন ও পাহাড়ে যাই

তারপরে হছে যদি কোনও পার্টি সঙ্গ আভি ত পার্টি সুর হুই হে মানে আমাদের যে কোনও কিছু জন্য সব রকমের গান তৈরি আছে আর কিছু কিছু গান আছে না মানে ফেক এই টাইম এ বা এই সিচুএসনে এই গান গুলো বাজবে যেমন হোছে ইনডেপেণড্যান্স ডে হলে মেড়া দেশ মহান এইসব গাণ গুলোর ওপরে কোনও গাণ ই হবে ণা এই গুলো ইনডেপেণড্যান্স রিপাবলিশে মানে অনেক কিছু কিছু সিচুয়েশনে কিছু কিছু গান বাঁধা রয়েছে. এরকম আমি গানগুলোকেও খুব ভালোবাসি. তবে রিসেন্টলি আমি জানিনা তোরা শুনেছিস না. যে পাসুরি গানটা যেটা বেরিয়েছিল না? সেটা নতুন যে সাত্য প্রেম কি কথা যেটা আহ

এই না তো আমি এসব তো দেখি না আর আমি এমনি বলতে গেলে গানও সেরকম শুনি না. আমি মুভিস ই বেশি দেখতে পছন্দ করি. আর তারপর আমি নেটফ্লিক্স দেখি তারপর অ্যামাজন প্রাইম OTT আমার বেশ, বেশী ভালো লাগে মুভিস এর থেকে আমাকে যে সিরিজের ব্যাপারে বল মুভিস ব্যাপারে বল, বলিউড, হলিউড, টলিউড. আমি এইসবের ব্যাপারে তুমি বলতে পারব. সং সংসের ব্যাপারে আমি অত জানি না বাবা তো আমি তোকে এখন নতুন একটা সিরিজ বলবো না. তুই দেখে তোরও হেভি লাগবো ওটা দেখতে আমি মানে রিসেন্টলি আবার আমি দেখলাম তোর হচ্ছে খুবই ভালো লাগে বেস্ট লাগে আর মুভিদের মধ্যে যদি বলিস, আমার মুভি র মধ্যে সবচেয়ে বেস্ট মুভি এখনো অব্দি লাগে সেটা হচ্ছে লাভ ইউ জিন্দেগি আমার খুব ভাল লাগে. আর জিন্দেগি না মিলেগি দোবারা ওটাতো আরও ভালো. ভাই ওই মুভি টাতে তো পুরো লাইফ এর ব্যাপারে সব কিছুর ব্যাপারে খুব ভালো করে বুঝিয়েছে. মানে তোর যখন কোন কিছু যখন খারাপ সময় যাবে না একবার ব্যাস দেখবে ওই মুভি টা তোর মনটাই ভালো হয়ে যাবে তারপরে দ্যাখ টিকটিকিও টিকটিক করছে মানে মুভি টা এতটাই সুন্দর. তারপরে নেটফ্লিক্স এ আরেকটা মুভি দেখেছিলাম. যেটা হচ্ছে কালা কালা টাও সেই মুভি হয়েছে মানে খুব খুব সুন্দর, তারপর বুলবুল বলে একটা মুভি ছিল সেটাও খুব ভালো. তৃপ্তি ডিমরি খুবই ভালো অ্যাকটিং করছে. তুই কি দেখেছিস ওর রিসেন্ট ওই মুভি টা? কালা বলে আমি তো আজকাল বেশিরভাগ ইংলিশ মুভিস ই দেখছি বা ওয়েব সিরিজ দেখছি. যেরকম মানে খুব স্বপ্নর মতন জিনিসপত্র যেগুলো আসল হবে না বেচে গল্প টল্প এইগুলোর মুভি তারপরে ভ্যাম্পায়ার্স এইসবের মুভি দেখছি আজকাল. আমার দেখতেও খুব ভালো লাগছে যেমন এতেও মানে একটা দেখেছি মুভি বলে. এখানে টাইম ট্রাভেল হয়েছে যে একটা কে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল যেখান থেকে. ও ওখান থেকে অন্য জায়গায় টাইম ট্রাভেল করে ওটাকেও প্রিভেন্ট করতে পেরেছে তারপরে মডার্ন দুনিয়ার ভালো লেগেছে বলে ওখানেই থেকে গেছে আমার তো আজকাল বলতে গেলে আ মুভি র একটা সিরিজ যেটা দেখছিলাম, বললাম না তিন মাস ধরে দেখছিলাম, ওটা হচ্ছে দ্যা ভ্যাম্পায়ার্স আর ডাইরি ওখানে যে ক্যারেকটার ছিল ইয়ান শাম হালদার বলে তো ডিমনের রোল করেছে. ঠিক আছে তো এত মানে ভালো লাগে ক্যারেকটার টা আমার মানে খুব ভালো লাগে. এখনো অব্দি আমার মানে ফেবারিট এক্টর বলতে গেলে ওই. আর তারপরে তো আহ তোর বনি বলে একটা ছিল. এতে একটা ছিল. আমার তো এর জন্যই সব মুভি গুলো খুব ভালো লাগা স্টার্ট হয়েছে. তো বনি যার আসল নামটা আমার সত্যি বলতে মনে পড়ছে না. কিছু একটা ছিল বাট খুব সুন্দর দেখে. দেখতে রিয়াল লাইফ এ. এখানে অনেক মানে সবার থেকে বেস্ট ক্যারেকটার বলতে গেলে এই ছিল. মানে সব্বাইকে আন্ডারস্ট্যান্ড করতো, সবাইকে বুঝতো. ঠিকঠাক দিনে শুধু এই করতো তোরা কি দেখেছিস ভ্যাম্পায়ার ডাইরি না আমি দেখিনি ভ্যাম্পায়ার ডাইরি বাট আমি অনেক নাম শুনেছি. সত্যি বলতে গেলে আমি না অত ইংলিশ মুভিস অত কিছু দেখি না. আমার আবার বাংলাটা বেশি ভালো লাগে. যেমন রিসেন্টলি আমি একটা মুভি দেখলাম জেনারেশন আমি এই এই মুভিটা এত ভালো জানিস এই জিনিসটার প্লট টা কি এটার প্লট এমন কিছু, এটা কিন্তু বেসিক একটা প্লট. প্লটটা হচ্ছে কি. আজকালকার দিনে মা বাবারা যেমন সন্তানদের বোঝে না, সন্তানরাও তেমন মা বাবাকে বোঝে না মা বাবারা আগলে রাখতে চায়, তাদের ভালো করার জন্য কিন্তু বেশি আগলাতে গিয়ে সন্তানরা বিগড়ে যান তারপরে সন্তানরা যে কিভাবে তাদের মা বাবাকে পছন্দ করে না তারপরে আজকালকার দিনে মেন্টাল স্পেশাল এইসবের উপরেই মুভিটা. আমি একবার বলবো তোরা এই মুভিটা দেখ. তোদের বেশ ভালো লাগবে. তবে আরেকটা মুভি দেখলাম প্রজাপতি. ওটাও বেশ ভালো ছিল. ওটা আবার দেবের মুভি ছিল. দেব আর মিঠুনের ওই মুভিটাও খুব ভালো ছিল. যে বয়স কালে এসে যে কিভাবে তার সে তার নিজের বাবাকে বিয়ে দিল. তার নিজের জন্য. তার নিজের দরকারের জন্যে. তার দরকার না তার বাবার সুখী হওয়ার জন্যে ঠিক আছে. এই মুভিটাও দেখলাম. এইগুলোও বেশ ভালো. আবার হিন্দিতে যদি চলে যাই. হলিউড আপ করে. বলিউড. ওখানে আবার আমার শাহরুখ খানের ওপরে আবার কাউকে ভালো লাগে না. শাহরুখ খানের মোটামুটি সব মুভি দেখে নিয়েছি চেন্নাই এক্সপ্রেস এই মিনাম্মা থেকে শুরু করে রাব নে বানা দি জোড়ি কি ডন টু, কি চাক দে ইন্ডিয়া সব ই দেখা হয়ে গেছে. শাহরুখ খানের ওপরে আমার ভালো লাগে না. মনে আছে আমরা কি একবার আহ অজয় দেবগানের একটা মুভি দেখতে গেছিলাম রানওয়ে থার্টি ফোর সেই হলে. সেই মুভিটা কি ভালো হয়েছিল. সেই মুভিটার কথা মনে পরছে?

কিন্তু তুই যে বললি ভালো মুভি আমার একটা বাংলা ভালো মুভির নাম বেশ মনে পড়ল হাবজি গাবজি বলে. ওই একটা কিছু মুভি ছিল. মনে আছে মুভিটা পাবজি নিয়ে ছিল. মানে আজকাল লোকেরা এতো বেশি পাবজি খেলে মানে এই মুভিটা ঠিক ওই জিনিসটা নিয়ে. যে পাবজি খেলাটা কতটা ক্ষতিকারক একটা বাচ্চা ও পাবজি র নেশার মধ্যে এত পাবজি খেলতো যে ও রিয়েল লাইফ এ একটা রিট্রিলি বাচ্চা মানে একটা লোককেও বাচ্চা হয়ে রাইফেল দিয়ে মেরে দিয়েছে শর্ট করে দিয়েছে ও গুলি মেরে তুই ভাবতে পারছিস মানে পাগল লোকের লাইফে কতটা এফেক্ট করেছে এটা নিয়েও আমি মুভি হয়েছে. আর এটা ছাড়া আবার বেলাশেষে বেলা শুরু এই মুভি গুলোও আছে. তো সেখানে কি ভালোভাবে দেখায় যে আমাদের বুড়ো বয়সে গেলে মা বাবাদের কিভাবে খেয়াল রাখতে হয় কিভাবে বয়স হয়ে যাওয়ার পর আমাদের মা বাবারাও চায় একটু সুখে থাকতে একটু ভালো থাকতে. সেটা ঠিক এখানে দেখানো হয়েছে. আমার তো খুব ভালো লেগেছিল বেলা শেষে. আমি কিন্তু কিছুদিন আগে বেলা শুরু আবার দেখেছিলাম. আমার তো এরকম মুভি দেখতে বিশাল ভালো লাগে hello হ্যাঁ বলো

হ্যাঁ

বুঝতে পারছিনা বলো আরেকবার

এবার একটা headphone কিনতেই হবে বলো না

hang করছে মানে কি বলব হম টা পাল্টাতে হবে first কাজ এইটা তুমি আমি যদি খেতে যাই তুমি একটা অন্য কারোর সাথে করতে পারবে না একটা বা দুটো উম ততক্ষনে যদি খেতে যাই তুমি একটা কারোর সঙ্গে করতে পারবে না আহ কার সাথে করবো দেখছি আমিও খাবো তো তুমি ও খাবে খেতে খেতে তুমিও একটা করবে কি বলো তো মা থাকবে নাহলে আমি আমার করে নিতাম তোমার সাথেই করে নিতাম খেতে খেতে এক কাজ করো এক কাজ করো

উম না মা তো বাইরে থাকে উম ও হয়ে যাবে অরে আর একটা ID

এই এখনো হম ধরো পঁচিশ কি ধরো তিরিশেই শেষ হল তারপরে খাবো খেয়ে আসবো তুমি তার মধ্যে একটা কারোর সঙ্গে করে নেবে কি মানে এখন হচ্ছে কি বলো এরা বলো করুক আর না করুক কোনো চাপ নেবো না আমি কেন বলো তো যে যেটা করবে না হম সে সেটা কালকে করবে হম আর কালকে আমি আমার যেটা করার plan ছিল আমি ওটাই করবো তাহলে কালকের মধ্যেই সব জতকতাই দিয়েছে total আমি সবতাই দিয়ে দেব

সাজিয়ে পুর মানে একবারে বসাতে দিয়ে দেবে যেন যেন কেটে না রাখে ঠিকাছে

হম

যেটা এখন এটা হয়তো আগের ID তে login হয়ে গেছে বুঝলে হম ঢোঁড়া তে ঢোঁড়া আস্ত দাঁড়িয়ে আছে মানে ছাদে দাঁড়িয়ে আছি মানে তিনতলায় ছিলাম এত হাওয়া হচ্ছে মানে বোঝাই যাচ্ছেনা যে আজ যে গরম কাল কালকে হম কালকে আজকের জন্য কালকের সন্ধ্যের মধ্যে মানে এই আছে সেই নাই মানে মানে প্রতিদিনের story ঠিক আছে হম hello

ঠিক আছে sir তাহলে আমাকে আরো আরো দ্বারা কুড়িটা আমি মেরে দেব বুঝতে পারলে

ডিপ খালি ঘুরছে এইদিক ঐদিক সেইদিক

এই জমিয়ে করবে হ্যাঁ আমি বলছি হ্যাঁ

তুমি বাবুনি যে আমার হয়ে গেছে মানে আমার তোমার টা নিয়ে ও আমার tension আছে জানি আমি তো জানি দুজনের হ্যাঁগো আমার দুজনের হয়ে যাবে বিন্দাস কোনো tension ই নেবো না আমি ঠিক আছে যাদের group এ খালি লিখে দেব যে যা সাত্তার মধ্যে complete করবে আমি আমার ঘুমিয়ে যাবো আহ ভোরবেলা দেখবো একটু যদি কেউ থাকে তাহলে সবকটা আমি একসঙ্গে sir কে পাঠিয়ে দেব যতটা হবে হম আর যার যেটা বাকি থাকবে

আমি আমার টা হ্যাঁ আরেকটা কাজ আছে আমার যেটা হচ্ছে কে দেওয়া কে আজকে না দিলে কোনো সমস্যা হবেনা বুঝলে কেন বলো তো হম আমি যে মানে কাল যে মানে কি পরশুদিন আমি যেই time এ আমি জমা দেব আরকি কালকে রাত্রিরে কে দিয়ে অনেক কত করিয়ে নিতে পারবো এই তুমি দিয়ে রাখবে তবুও জানতো হম হম আর একটা জিনিস follow করতে হবে কোন ID পর্যন্ত কাজ হয়েছে আমার ID ছিল last বাইশশো চল্লিশ তোমার মানে বাইশশ একচল্লিশ থেকে ধরতে হবে বাইশশএকচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁতাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ID হচ্ছে ঠিক আছে একটা আমার লেপ্টপে মোট দস্তা কালকে বুঝলে hello hello তুমি কিছু শুনতে পাওনা নাকি আমি শুনতে উম